জাভাতে প্যারামিটারাইজড কন্সট্রকটরের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব প্যারামিটারাইজড কন্সট্রকটর সম্পর্কে এবং প্যারামিটারাইজড কন্সট্রকটর তৈরী করা
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 ওএস জাভা ডেভেলপমেন্ট কিট 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
এই টিউটোরিয়াল অনুসরণ করতে এক্লীপ্স ব্যবহার করে ডিফল্ট কন্সট্রকটর সম্পর্কে জানা আবশ্যক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
httpwwwspoken tutorialঅর্গ প্যারামিটারাইজড কন্সট্রকটর কি
একটি কন্সট্রকটর যার প্যারামিটার রয়েছে তাকে প্যারামিটারাইজড কন্সট্রকটর বলা হয়
এটির এক বা একাধিক প্যারামিটার থাকতে পারে
এখন একটি প্যারামিটারাইজড কন্সট্রকটর তৈরী করি
সুতরাং এক্লীপ্সে আমার কাছে studentজাভা ফাইল রয়েছে
আমরা আগের টিউটোরিয়ালে এই ফাইলটি তৈরি করেছি
এখন কন্সট্রকটরে আমরা ভ্যারিয়েবল তাদের ডিফল্ট মান দেবো
সুতরাং 10 এর পরিবর্তে roll number 0 এবং রামান এর পরিবর্তে নামে নাল
তারপর লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতির মধ্যে I এএম a ডিফল্ট কনস্ট্রাক্টর
সুতরাং আমরা কোন প্যারামিটার ছাড়াই কন্সট্রকটর তৈরি করেছি
জাভাতে এরকম কন্সট্রকটরকে ডিফল্ট কন্সট্রকটরও বলা হয়
এখন আরেকটি কন্সট্রকটর তৈরী করব
তাই লিখুন স্টুডেন্ট প্রথম বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে ইন্ট the roll number কমা স্ট্রিং the name সুতরাং আমরা কি করেছি যে কন্সট্রকটর প্যারামিটারের সাথে ঘোষিত করেছি
কন্সট্রকটরের নাম স্টুডেন্ট যা একটি ক্লাসের নাম
প্রথম বন্ধনীর মধ্যে আমরা কন্সট্রকটরে দুটি প্যারামিটার দিয়েছি
আমরা কন্সট্রকটরে যেকোনো সংখ্যার প্যারামিটার দিতে পারি
এখন কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতির মধ্যে I এএম a প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তারপর roll number the roll number এবং নামে the name সুতরাং আমরা প্যারামিটারের সাথে একটি কন্সট্রকটর তৈরি করেছি
এখন এই কন্সট্রকটর কল করি
তাই মেন মেথডে লিখুন স্টুডেন্ট স্টু2 নিউ স্টুডেন্ট প্রথম বন্ধনীতে 11 কমা ডাবল উদ্ধৃতিতে রাজু
স্টুডেন্টডিটেইল মেথড কল করি
সুতরাং লিখুন stu2স্টুডেন্টডিটেইল প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আমরা কনসোলে আউটপুট দেখি
ডিফল্ট কন্সট্রকটর প্রথমে কল করা হয়েছে
এটি ভ্যারিয়েবলকে ডিফল্ট মানে ইনিসিয়েলাইজ করে
তারপর প্যারামিটারাইজড কন্সট্রকটর কল করা হয়
এটি ভ্যারিয়েবলকে মানে ইনিসিয়েলাইজ করে যা আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়
যা হল 11 এবং রাজু
এখন দেখি প্যারামিটারাইজড কন্সট্রকটর কিভাবে কাজ করে
যখন প্যারামিটারাইজড কন্সট্রকটর কল করি আমরা এতে দুটি মান পাস করি
এদের আর্গুমেন্ট বলা হয়
11 প্যারামিটার the roll number এ কপি করা হয়েছে এবং রাজু প্যারামিটার the name এ কপি করা হয়েছে
তারপর the roll number এর মান roll number এ নির্ধারিত করা হয়েছে এবং the name এর মান নামে এ নির্ধারিত করা হয়েছে
তাই আমরা আউটপুটে দেখি 11 এবং রাজু
এখন প্যারামিটারাইজড কন্সট্রকটর কল করার সময় আমরা কিছু সাধারণ এরর দেখি
ধরুন আমরা কন্সট্রকটরে একক আর্গুমেন্ট পাস করি
তাই রাজু মুছে ফেলুন
আমরা একটি এরর পাই
এটি বলে যে থে কনস্ট্রাক্টর স্টুডেন্ট উইথ প্যারামিটার আইএস আনডিফাইন্ড
সুতরাং আর্গুমেন্টের সংখ্যা প্যারামিটারের সংখ্যার সাথে মেলা আবশ্যক
এখানে আমরা রাজু আবার লিখে এরর সমাধান করতে পারি
অথবা আমরা একক প্যারামিটারের সাথে আরেকটি কন্সট্রকটর সংজ্ঞায়িত করতে পারি
এটি করা যাক
সুতরাং স্টুডেন্ট প্রথম বন্ধনীর মধ্যে ইন্ট r নাম্বার
কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতির মধ্যে I এএম a কনস্ট্রাক্টর উইথ a সিঙ্গল প্যারামিটার
তারপর roll number r নাম্বার ফাইলটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে কন্সট্রকটর সংজ্ঞায়িত করার সময় এরর সমাধান করা হয়েছে
প্রোগ্রাম রান করা যাক
কনসোলে আমরা দেখি যে রোল নম্বর মান 11 এ নির্ধারিত করা হয়েছে
যখনকি নাম হল নাল যদিও কন্সট্রকটর শুধুমাত্র একটি আর্গুমেন্ট নেয়
এখন কন্সট্রকটর দুটি প্যারামিটারের সাথে কল করা যাক
তাই লিখুন স্টুডেন্ট স্টু3 নিউ স্টুডেন্ট
প্রথম বন্ধনীতে 11 কমা রাজু
তারপর স্টু3 ডট স্টুডেন্টডিটেইল ধরুন এখানে আমরা স্ট্রিং হিসেবে 11 পাস করি তাই উদ্ধৃতি চিহ্ন যোগ করুন
আমরা একটি এরর পাই
এটি বলে যে থে কনস্ট্রাক্টর স্টুডেন্ট স্ট্রিং কম্মা স্ট্রিং আইএস আনডিফাইন্ড
তাই আর্গুমেন্টের ডেটা টাইপ সেই প্যারামিটারের সাথে মেলা আবশ্যক
সুতরাং এখন উদ্ধৃতি মুছে ফেলুন এবং ফাইল সংরক্ষণ করুন
এখন আমরা এরর দেখি না
সুতরাং প্রোগ্রাম রান করুন
আউটপুটে আমরা তিনটি কন্সট্রকটর দেখি
প্রথমটি হল ডিফল্ট কন্সট্রকটর দ্বিতীয়টি হল একটি প্যারামিটারের সাথে কন্সট্রকটর এবং তৃতীয়টি হল দুটি প্যারামিটারের সাথে কন্সট্রকটর
এইভাবে আমরা জাভাতে প্যারামিটারাইজড কন্সট্রকটর তৈরী করি
কন্সট্রকটর কেন
ক্লাসের ভ্যারিয়েবল ইনস্টেন্স তৈরী করার প্রতিবার ইনিসিয়েলাইজ করা আবশ্যক
প্রতিটি ভ্যারিয়েবল ইনিসিয়েলাইজ করা ক্লান্তিজনক হতে পারে
তাই জাভা অবজেক্টকে তাদের তৈরী করার সময় ইনিসিয়েলাইজ করার অনুমতি দেয়
এটি কন্সট্রকটরের ব্যবহারের মাধ্যমে সঞ্চালিত হয়
সুতরাং এই টিউটোরিয়ালে আমরা শিখেছি প্যারামিটারাইজড কন্সট্রকটর সম্পর্কে প্যারামিটারাইজড কন্সট্রকটরের কার্যকারিতা এবং কন্সট্রকটর ব্যবহারের সুবিধা
আত্ম মূল্যায়নের জন্য এমপ্লয়ী নামক ক্লাস তৈরী করুন
ভিন্ন সংখ্যার প্যারামিটারের সাথে কন্সট্রকটর তৈরী করুন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
httpspoken tutorialorgWhat is a Spoken Tutorial এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি